মধ্যে অনেক পশু পাখি আছে চিড়িখানার মতো উ খুবই ফেমাস জায়গা ওদের এখানে আস্তে সবাই পছন্দ করে আর এলে খুবই হলো লাগে দেখ --

হা দেখার মতো কিসব জিনিস কার্টুন আছে গাছপালা আছে এবং ছবি আঁকা আছে খুবই সুন্দর লাগে দেখতে ।

এখানে গো গাড়ি পার্কিং -এর ব্যবস্থা আছে ওদের এখানটা খুবই ভালো এক্সিস ব্যাঙ্ক -এ অনেকে সেভিংস একাউন্ট ফাঁকাওন্ট করে খুবই ভা--

এ ছবিটি যেটা দেখা যাচ্ছে ইটা হচ্ছে একটা টোটোর ছবি ওদের এই টোটো এরা দুজনে কিনেছে এ-এই দোকান থেকে নিয়ে যাচ--

এ ছবিটি জেটা দেখা যাচ্ছে ইটা একটা ইস্কুল স্কুল -এর মনে হয় এখানে কোনো কাজ হচ্ছে এ ওতে ওখানে ।

এখানে ছবিটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে কলকাতার মধ্যে ফাঁকা-আ-আ রাস্তা দুপাশে গাছপালা আছে বাড়িঘর আছে মনে হচ্ছে চৌমাথার রাস--

ওয়ে করা আছে প্লাটফর্ম করা আছে খুবই ভালো সিঁড়ি আছে এরকম ধরণের অফিস বড় বড় কোম্পানির এ হয়। সামনে একটা কোম্পানি ইর ।

এখানে এই ছবিটি দেখা যাচ্ছে এটা একটা কোম্পনি ইর অফিস অতএব এখানটা ভালো উ- বড় কোম্পনি ইর অফিস একটা বড় ঘর।

এইখানে যে যেই ছবিটি দেখা যাচ্ছে এখানে-এ ইয়ে এ গ্যারেজ এ এখানে গাড়ি আআআ রং করা অতএব এখানে খুবই ভালো।